দোকান-ন-এর বাইরে রোড রোড এ অনেক বাইক ।

ওই রোড । ও রোড এর মধ্যে অনেক গাড়ি।

এই লোকটা কাল থেকে রিপেয়ার করছে।

কেউ ছবি তোলা ছে কেউ নিজের কাজে ব্যস্ত আছে অনেক ইনজয় কর--

অনেক গুলো কলসি রাখা আছে এখানে।

এই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে।

এই রেস্ট্রুরেন্ট খুব ভালো সাজিয়েছে ।